এটি মূলত কোনো ধর্মীয় স্থানের ছবি।

সবুজ গাছপালা দেখতে পাওয়া যাচ্ছে।

পথটি দেখে মনে হচ্ছে নির্জন ও রহস্যময়।

দোকানটির পাশে বেশ কিছু বাড়ি দেখতে পাওয়া যাচ্ছে।

পাশে দেওয়ালে কিছু ঝোপ-ঝাড় দেখতে পাওয়া যাচ্ছে।

ছবিতে একটি স্টেজ দেখতে পাওয়া যাচ্ছে এটি মূলত কোন অনুষ্ঠানের ছবি।

পাশেই বেশ কিছু চেয়ার দেখতে পাওয়া যাচ্ছে।

এটি একটি বড় হলঘরে অনুষ্ঠান চলছে।

পদ্ম ফুলের পাশে একটি সুইচ বোর্ড রয়েছে।

এটি একটি অটো এমিশন টেস্টিং সেন্টার ।

বাড়ির সামনে একটি সিঁড়ি দেখতে পাওয়া যাচ্ছে।

সবুজে ঘেরা বাড়িটি দেখতে বেশ মনোরম আকর্ষণীয়।

আরেকটি কাঠের আসনে ছবি রাখা রয়েছে।

ছবিতে একটি সাদা ভবন দেখা যাচ্ছে।

আকাশ পরিষ্কার এবং রোদ ঝলমলে।

ছবিতে দেখা যাচ্ছে বাসটি যাত্রীতে পূর্ণ হয়ে গেছে।

কিছু মানুষ ছাদে উঠে বসার চেষ্টা করছে।

দোকানটি একটি পুরোনো ইলেক্ট্রিক সার্ভিস সেন্টার ।

মাঠ পেরিয়ে দূরে অনেক গাছপালা দেখা যাচ্ছে।

সামনে কয়েকটি মোটর সাইকেল দাঁড়িয়ে রয়েছে।

ছবিতে একটি প্রশস্ত ঘরে একদল শিশুকে দেখতে পাওয়া যাচ্ছে।

ঘরের মেঝেতে টাইলস করা এবং ছাদে আলো জ্বালানো রয়েছে।

এটাতে বেশ কিছু আলো জ্বলছে।

একজন ব্যক্তি কাউন্টারের পিছনে বসে মোবাইল ফোন ব্যবহার করেছেন।

সামনে দুটি রেলপথ দেখতে পাওয়া যাচ্ছে।

দূরে কিছু টিনের ছাউনি দেখতে পাওয়া যাচ্ছে।

একজন মানুষ দাঁড়িয়ে রয়েছেন বিল্ডিংয়ের পাশে একটি সবুজ গাছ রয়েছে।

বিল্ডিংয়ের সামনে বেশ কিছু পোস্টার টাঙানো আছে।

এটি মূলত কোনো সফরের দৃশ্য।

দূরে একটি ছোট বিমান দাঁড়িয়ে আছে।

আরও কয়েকজন ব্যক্তি বিমানের দিকে যাচ্ছেন।

দোকানটির সামনে সেল অফারের পোস্টার দেখতে পাওয়া যাচ্ছে।

কাঁচের দরজার উপরে সাজানো রয়েছে ফুলের মালা।

শান্ত পরিবেশে গির্জাটি দাঁড়িয়ে আছে।

এটি মূলত একটি মোবাইল ফোনের দোকান।

তিনি একটি লেগ প্রেস মেশিন ব্যবহার করছেন।

দুটি ছেলে পথ দিয়ে হেঁটে যাচ্ছে।

পাশে গাছে সুন্দর ফুল ফুটেছে।

গাছের পাতা হালকা আঁধারে ঢাকা।

বাড়ির পাশে কিছু কাঠ দেখতে পাওয়া যাচ্ছে।